যীশুখ্রীষ্টের এটা ঘররুম হলরুম সে নানান বেঞ্চ বেঞ্চি রয়েছে সুন্দর আলো রয়েছে।

এখানে পাঁচটা বাচ্চা হু পি.টি. করছে । তাদের গায়ে পড়ানো আছে লাল কালার - এর জামা আ কালো প্যান্ট --

বাইক নাম্বার আছে কুড়ি এ পি[ এইট নাইন টু সেভেন ডাবলু বি বাইক এর রয়াল এনফিল্ড লেখা আছে ।

উল্টে আমি ভিতরের সাদা কালার রং করা একটা লোক গায়ের কোলা কোট পরে বসে আছে।

এটি একটি বিল্ডিং । বিল্ডিং - এ চার তলা বিল্ডিং তার গায়ে ছোট ছোট এ.সি. রয়েছে ।

একটা সামনে রাস্তা রয়েছে তার পিছনে রাস্তায় সোজা একটি ইনস্টিটিউট রয়েছে সরকারি যেখানে আশেপাশে গাছ গাছিনি আছে।

এটি একটি সিনেমা হল । সিনেমা হল এর ভিতরে লাল কালার এর প্রচুর চেয়ার আছে। তৃনমুলের ডিসপ্লেতে বাণিজ্য বলে একটা দ্রব্য লেখা রয়েছে।